বিল্ডিংএর ভিতরে দুটি সাদা রঙের গাড়ি আসে ।

এটি হইল একটি রাস্তার দিশ্য দেহানো হয়েছে।

রাস্তার সাইড -এ বহুত জাতীয় পতকা আসে রাস্তার মাঝে একটি ঘড়ি আসে।

এটি একটি সেলুনের দৃশ্য দেখানো হয়েছে দুটি গরে দুই সাইডে একটি একটি চেয়ার আসে।

ঝর্নার নিচে বহুত পাথর আসে।

দোকানের বাইরে দুইটি টেবুল আসে দোকানের বাইরে ছয়টি গাস আসে।

এটি একটি প্যান্ডেলের দৃশ্য দেখানো হয়েছে।

প্যান্ডেলের ভিতরে একটি মানুষ আসে ।

গিটার আসে এখানে পাছটি ঢোল আসে।

ফ্রিজের আরেক সাইডে একটি মানুষ দাঁড়ায় আসে।

নদীর মধ্যে পাঁসটি নৌকা আসে ।

এ-টি-এমের বাইরে সাট্টা গাড়ি আসে ।